আজকে গল্পটা পড়লাম সেই গল্পটার নাম হচ্ছে thank you mam গল্পের লেখক লেংস্টন হিউজ এর লেখা এক বিশাল চেহারার মহিলা রাত্রে ফুটপাথ ধরে একা হাঁটছিলেন

ভারসাম্য হারিয়ে ছেলেটি চিৎপটাং ভদ্রমহিলা বুঝলেন কি ঘটলো তিনি পিছনে ফিরলেন সোজা ছেলেটিকে লাথালেন সে অসহায় অবস্থায় মাটিতে রইলো পরে ভদ্রমহিলা তাকে দিয়ে তার ব্যাগটি কুড়োলেন তিনি ছেলেটিকে তুললেন ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো ভদ্রমহিলা তাকে জিজ্ঞাসা করলেন

আদ্র চেও আদ্র হলেন তবে তিনি তাকে ছাড়লেন না ভদ্রমহিলা ছেলেটির নোংরা মুখটি দেখে কষ্ট পেলেন তিনি তার জন্য ভালো কিছু করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ছেলেটি তাকে ছেড়ে দেয়ার জন্য কাকুতি মিনতি করলো তার অনুনয় বিনয়ে ভদ্রমহিলার মন গোল্লনা তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন তিনি রাস্তা দিয়ে তাকে টেনে নিয়ে যেতে লাগলেন তিনি তাকে বললেন যে ভালো মন্দ কি তা শেখাবেন তাকে মনে রাখতে হবে Mrs লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কে হম চিরটাকাল পথের ছেলেটি তার নাগাল ছেড়ে পালাবার চেষ্টা করলো কিন্তু তিনি তার কাছে একটি সপ্ত প্রতিদন্ধি হিসেবে প্রমান করলেন তারা পৌঁছালো তার বাড়ি ঢুকলো একটি বড়ো ঘরে ঘরটির একটি অংশ পর্দা দিয়ে আলাদা করা যা তার রান্না ঘর অবশেষে তিনি ছেলেটিকে মুক্ত করলেন দেখালেন হাত মুখ ধোয়ার বেসিনটি ছেলেটি সতৃষ্ণ দৃষ্টিতে তাকালো খোলা দরজার দিকে মনে হলো তার সে ছুটে পালাতে পারে তবে নিজেকে দমন করলো দুই এক মূহুর্তে সে ধুতে গেল তার মুখ তবুও আতঙ্ক তার কাটলো না, জেলের ভয়ে করলো সে ভদ্রমহিলা তার সন্দেহকে পাত্তা দিলেন না

তার বড্ড ইচ্ছা একজোড়া চামড়ার নীল জুতো ভদ্রমহিলা পুরোপুরি বুঝতে পারলেন তার অবস্থা টা তিনি তাকে বললেন সে চাইতেই কত তার কাছে জুতোর মূল্য ছেলেটি গভীর ভাবে বিচলিত হলো অনেক্ষন দুজনেই চুপচাপ রইলেন ছেলেটি মুখ টুক ধুয়ে ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইলো আগের মতো দরজা খোলা নিতেই পারে সে এই সুযোগ তবুও কতবার

পাওয়ার যোগ ছিলো না কিন্তু তা বলে তিনি কারো টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করেননি তবে তিনি ভুলভাল কাজ করছিলেন তবে সেসব কারুর কাছে তিনি ফাঁস করতে চাননা নীরবে শুনলো সে এইসব কথা ভদ্রমহিলা উঠলেন খানিকটা তৈরী করলেন গরম করলেন শুটির তরকারি ও জ্বালানো শূকরের মাংস ছেলেটি পালাবার সব ইচ্ছা জলাঞ্জলি দিলো খাবার তৈরী, ভদ্রমহিলা ডাকবেন ছেলেটিকে তারা খেতে শুরু করলেন ভদ্রমহিলা তার ব্যক্তিগত জীবন নিয়ে একটি কথা জানতে চাইলেন না তিনি তার নিজের পেশার কথা বলে চললেন তিনি কাজ করতেন একটি মহিলার সাজগোজের দোকানে যেখানে তিনি সাক্ষাৎ করেন বহু বিচিত্র মহিলা ও খদ্দের এর সঙ্গে

দশ ডলার দিলেন সেই চামড়ার নীল জুতোর সম্ভাব্য দাম, জানালেন তাকে বিদায় ছেলেটি ঘর ছাড়তে তৈরী হলো ভদ্রমহিলার এই উপদেশ ভালোভাবে চলিস বাছা তখন তার কানে রিং রিং করে বাজছিল সে চাইল কৃতজ্ঞতা প্রকাশ করতো তার মনে হলো শুধু একটি ধন্যবাদ আপনাকে খুব যথেষ্ট নয় তার পাওনা অনেক বেশি কিন্তু সে কিছু একটির জন্য এর থেকে আর বেশি এগোতে পারলো না সে কোনো ক্রমে ধন্যবাদ ma'am এই কথাটুকু বলতে পারলো দরজা বন্ধ হয়ে গেলো আর ক আর কখনো সে তাকে দেখেনি thankyoumaam একটি চমৎকার ছোট গল্প গল্পে কেবল দুটি চরিত্র একজন বয়স্ক মহিলা আর অন্যজন একটি কম বয়সী ছেলে মহিলা বিউটি পার্লার এর একজন কর্মী, বালকটি চোর তবে সে পেশাগত ভাবে দক্ষ নয় এদের সাক্ষাৎ হয়ে রাস্তায় রোজার মহিলার টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে সে ব্যস্ত হয়ে ভদ্রমহিলা তাকে ধরে ফেলেন রাস্তা থেকে গল্পের ঘটনার কেন্দ্রে চলে যায় মহিলার পক্ষে ছেলেটি ভীত বোধ করে সে ঘাবড়ে যায় যতক্ষণ না ছেলেটি পরিস্কার পরিচ্ছন্ন নয় ততক্ষুন মহিলা তাকে ছাড়েন না তারপর তিনি খাবার তৈরী করেন তারা দুজনে এক সঙ্গে খায়

একবারের জন্য দেখান না যে তিনি কতো ভালো তিনি ছেলেটিকে কোনো নৈতিক উপদেশ দেননা তিনি তার সঙ্গে এমন দয়ালু পূর্ণ ও মধুর ব্যবহার করেন যাতে সে তার মনের মধ্যে কিছু ঘটে যাবার অনুভূতি লাভ করে তাকে তিনি সংশোধন করার চেষ্টা করেন অনেকটা সাধু সন্তদের গুন্ তার মধ্যে আছে যিনি শহরের মধ্যে সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি নির্মম এক সমাজে বাস করেন ছেলেটি যে সমাজ সম্পর্কে অবগত তবে সামাজিক মানুষ হিসাবে সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে তার সীমিত সামর্থ্য নিয়ে তিনি যে তিনি তার কর্তব্য করে যান গল্পে এইসব কিছুই প্রকাশিত তাই এই গল্পটির একটি সামাজিক প্রাসঙ্গিকতা আছে গল্পের অপরাশে গল্পের অঙ্গি আঙ্গিকগত সোন্দর্যে সম্পর্কে দু একটি কথা বলা যেতে পারে গল্পটি যে শ্রেণীর চরিত্রদের নিয়ে তাদের মৌখিক ভাষাকে অনুসরণ করেছে

সুক্ষ ব্যাঞ্জনা রোজারের শেষ কথা thank you ma'am ইঙ্গিত দেয় যে সে আস্তে আস্তে সঠিক পথে ফিরছে বস্তুতো কক্ষে একটি আধুনিক ছোট গল্পে এক ধরনের স্বাভাবিকতার সৃষ্টি করে এটি সেখানে স্পষ্ট ছোট গল্প হিসাবে thank you ma'am ছোট্ট জমির উপর দাঁড়িয়ে shewasalarge

পেশাগত ভাবে দক্ষ নয় এদের সাক্ষাৎ হয়ে রাস্তায় রাজার মহিলার

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাকিন ভাইয়া এইতো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো but আমি আসলে কিছু বিষয় নিয়ে একটু চিন্তিত কেন আপনার আবার কি হলো শুনলাম সেদিনও তো দেখলাম তো সবকিছু ঠিকঠাক কথা হলো আজকে আবার কি নিয়ে এত চিন্তিত হলেন অসুস্থ নাকি? না না আমার আসলে শরীর বা বাকি সবকিছু হচ্ছে ঠিক আছে আমি একটু বাংলাদেশের যে অর্থায়ন এই বিষয় নিয়ে একটু ভাবছিলাম ও এই দেশ নিয়ে আসলে চিন্তা তো আর সবার থাকে না তো এজন্য আর কি আমি আবার এগুলো একটু নিয়ে একটু কম ভাবি তো তো কি ভাবলেন আমরা একটু শুনি দেখি আপনার কাছ থেকে কিছু যদি জানতে পারি তা কি অবস্থা কি নিয়ে এত চিন্তা-ভাবনা করছেন? ভাইয়া আপনি আসলে হয়তো বা খেয়াল করেছেন কিনা বা হচ্ছে জানেন হয়তো যে করোনার পরিস্থিতিতে কারণে কিন্তু পুরো বিশ্বের অর্থায়নের অবস্থা টাল মাল অবস্থা তো এর মধ্যে কিন্তু বাংলাদেশে এর প্রভাব পড়েছে তো ভাবছিলাম যে আহ বাংলাদেশের অর্থায়নের বেহাল অবস্থা কিভাবে হচ্ছে হাল তোলা যায় বা হাল ধরা যায় হাল ধরার আর কি বলেন দেশে এটা তো আসলে শুধু যে বাংলাদেশের সমস্যা এটা তো না সারা বিশ্বেরই এই pandemic সারা মানে সারা বিশ্বেই এর মানে আওতাধীন এখন আমরা তো হচ্ছে যে উন্নয়নশীল দেশ এখন আমাদের তো আরো বাজে অবস্থা কি করার আর বলেন কাজ করা উচিত জি যে আমাদের নিজ নিজের আমার মনে হয় যে আমাদের এই বিষয়ে সকলের কাজ করা উচিত নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেওয়া উচিৎ সরকারের তো একা পক্ষে এটা নিয়ে কাজ করা সম্ভব না

আর ঠিক আয় উৎস গুলো রয়েছে সেই দিকে হচ্ছে আমাদের একটু নজরদারি দেওয়া উচিত আপনি কি মনে করেন হ্যাঁ আসলে আহ দেখেন আমরা যা উন্নত উন্নত বলি বা যাই বলি ধরেন যে একটু ভালো কিছু বলতেই আসলে বর্তমান যে প্রেক্ষাপট এখানে আসলে যে financial ব্যাপারটা কিন্তু মানে সব ক্ষেত্রে ইয়ার্কি লাগে দেখেন একটা মানুষ ভালো থাকতে গেলে ভালো কিছু করতে গেলে তার এক নাম্বার কিন্তু লাগবে হচ্ছে finance তো আর সরকারের পক্ষে তো আর সবাইকে ভালো রাখা সম্ভব না তাই না জি ভাইয়া আসলেই যে মানুষের খুশি রাখার জন্য সবথেকে বেশি important হচ্ছে finance হম হম হম

আমরা আপুর হচ্ছে কৃষির উপর নির্ভরশীল একটি দেশ তো এই জায়গাতে হচ্ছে একটু change আনা দরকার বা হচ্ছে কি কি কারণে হচ্ছে কৃষি খাত বিদিষ্টির পথে তো সেগুলো identify করা দরকার বা কৃষকের কি কি কি কি দিয়ে হচ্ছে আমরা help করতে পারি এই বিষয় গুলো একটু সরকারের নজরদারি করা উচিত আপনার কি মনে হয়? হ্যাঁ এটা কিন্তু ভালো একটা কথা বলছেন কিন্তু এখন দেখেন বর্তমান যে প্রেক্ষাপটটা এখানে even আমি গ্রামে থাকি আমি কিন্তু বিষয়টা মানে আমার কিন্তু নজরে বেশি আসে দেখেন যে আহ কৃষি খেত আহ এখানে বলতে কৃষি খাত টা এটাকে আসলে আগেকার মত এরকম মনে হয় না আরো হচ্ছে যে এটাকে এগিয়ে নেওয়া সম্ভব কারণ দেখেন যে কৃষি খাত টা থেকে আমাদের কিন্তু আয় উৎস আগে ছিল কিন্তু বর্তমানে হচ্ছে যে কৃষি খাত আর কই আছে বলেন সব জায়গা থেকেই তো মনে হয় শিল্প খাতটাই তো আহ মানে চলছে আরকি মানে আমাদেরকে চালাচ্ছে শিল্পখাত থেকে জি অবশ্যই এর কারণ হতে পারে হচ্ছে বন্যা আমাদের দেশের মাটি হচ্ছে কৃষির বা হচ্ছে ফসল ফলানোর জন্য একদম perfect বলা যায় আর এটার জন্যই যদি হচ্ছে আমরা

বলছি যে একটা বিষয় জানেন কি বন্যা কিন্তু মানুষের জন্য আসলে খুব যে অপকারী বিষয়টা এরকম না বিষয়টা শুনে হয়তো হাসবেন কিন্তু এটা কিন্তু সত্য কারণ বন্যাতে যে আমাদের যে পলিটা পড়ে জমির উপরে আর কি সেটা আসলে অনেক উপকারী ফসল ফলানোর জন্য কিন্তু আমাদের এখানে তো বন্যাটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী এই জন্য হচ্ছে যে এটার প্রভাব মানে বাজে প্রভাবটা আমাদের উপরে পড়ে জি আসলেই হম আর হচ্ছে যে আহ কৃষি খাত টা এখন আসলে বন্ধ করেই দিচ্ছে দেখা যায় যে financial support টা এটা থেকে খুব কমই পাওয়া যাচ্ছে কারণ মানুষ কৃষি থেকে শিল্প খাতের দিকে ঝুকে যাচ্ছে হ্যাঁ তা অবশ্য ঠিক ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও যদি বলি যে বাংলাদেশে কিন্তু হচ্ছে অর্থায়নের একটা বড় অংশ এখনো কিন্তু কৃষি খাতের উপর নির্ভরশীল আর এটার বর্তমান অবস্থা প্রায় তেরো দশমিক সাত চল্লিশ শতাংশ তো এই দিকটা এই দিকে কিন্তু হচ্ছে সরকারের আরো নজরদারি আরোপ করা উচিত বলে আমার মনে হয় যেন এই দিক থেকে হচ্ছে মানে বাংলাদেশে যে আহ কৃষকের যে পেশাটা আছে এইদিক থেকে হচ্ছে যেন মানুষ সরে না আসে এখানে যেন আরো বেশি হম আগ্রহী হয় এখানে যেন আরো বেশি আগ্রহী হয় বা উৎসাহিত হয় হ্যাঁ এটার জন্য আসলে এককভাবে পদক্ষেপ না নিয়ে সরকার যদি আরেকটু বেশি যদিও করছে দেখেন একটা দেশের সরকার সবদিকে কিভাবে ইয়া করে এটা আসলে আমাদেরও একটু support করা উচিত যারা হচ্ছে যে হম কিন্তু আমরা তো করি না আমরা হচ্ছে যে সমানে নিজে থেকে হচ্ছে যে হম নিজের চিন্তা সবাই করে আর কি দেশের চিন্তা যদি করত তাহলে আমাদের দেশটার অবশ্যই এই অবস্থা হতো না আজকে

আমরা উন্নয়নশীল দেশ থেকে আসলেই উন্নয়ন হয়ে উঠতে পারতাম যদি নিজেদের জায়গা থেকে নজরদারি রাখতাম সে ক্ষেত্রে হম কারণ আপনি যখন আহ একা হচ্ছে যে মানে ধরেন যে আপনার development develop আপনি যখন নিজে হবেন নিজে থেকে হবেন তখন হচ্ছে যে সেটা কিন্তু দেশের ক্ষেত্রে প্রভাব রাখবে না এর সাথে কয়েকজন কে নিয়ে যখন সেটা মানে চেষ্টা করবেন যে নিজে উন্নত হচ্ছি সাথে কয়েকজনকে নিয়ে যে মানে উন্নত হওয়ার চেষ্টা করি আরকি সেই ক্ষেত্রে কিন্তু সেটা দেশের আহ দেশের দেশের ক্ষেত্রে কাজে লাগবে ওটা

একদমই হচ্ছে একটা কাজ খুব সুন্দর ভাবে সম্পাদন করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আহ আমি আসলে আহ আমি আপনার সাথে বিষয়ে আরেকটা বিষয়ে কথা বলতে চাই এই যে প্রবাসী যোদ্ধারা যারা remittance এর মাধ্যমে হচ্ছে আমাদের দেশে অর্থায়নকে অন্যান্য আহ পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের বিষয়ে আপনার মতামত কি মতামত আহ অবশ্যই তো remittance যোদ্ধারা মানে আমাদের দেশ আমি অন্যান্য দেশের ইয়ে জানিনা যদি সম্পর্কে ধারণ একটু কম তবে আমি যতদূর জানি যে আমাদের যে remittance থেকে যে পরিমাণটা মানে আমাদের দেশে আর কি আসে আহ এরকম মনে হচ্ছে যে খুব কমই আছে যে দেশ যাদের হচ্ছে যে remittance যোদ্ধারা এত মানে struggle করে হচ্ছে যে দেশের জন্য করে আমি যদি ভুল না হই তো হ্যাঁ আসলেই তারা যে খুব নিজের পরিবার সন্তান সবাইকে রেখে সে দূর দেশে আহ প্রথমে কিন্তু রোজগার করছে এবং সেটা দেশের আহ remittance হচ্ছে মানে অর্থায়নে কিন্তু ব্যাপক প্রভাব ফেলছে কিন্তু সরকারের কিন্তু এটা উচিত আমাদের remittance যোদ্ধাদের জন্য আহ মানে আহ মানে দেশের থেকে কিছু করা এটা কিন্তু সরকার আহ আসলে সেভাবে করছে না এই জন্য কিন্তু remittance আসলে কমে যাচ্ছে আপনি বিষয়টা কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আমাদের remittance যোদ্ধারা আহ মানে আমাদের জন্য করে কিন্তু আসলে ওদের জন্য সেইভাবে আর সরকার থেকেও কিছু করা হয় না তা অবশ্য ঠিক সেক্ষেত্রে কিন্তু সরকারের এই বিষয়ে খুবই যত্নশীল হওয়া উচিত আচ্ছা ভাইয়া আপনার কি মনে হয় যে বাংলাদেশের অর্থায়নের অবস্থা অন্য উন্নতি সাধনের ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা হচ্ছে এই যে বেকার বৃদ্ধি বা বেকার সমস্যা রয়েছে আমার মনে হয় এর কিছু একটা সমাধান করলে আহ এটা বিস্তৃত প্রভাব ফেলতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে বেকার সমস্যা সমাধানের জন্য

আহ এটা আসলে আহ বর্তমান যে প্রেক্ষাপট এইখানে হচ্ছে যে উম আত্মনির্ভরশীলতা আসলে যদি সৃষ্টি না করা যায় মানে স্বনির্ভর sorry আত্মনির্ভরশীল না ওটা স্বনির্ভর

আমার থেকে আর দশজন উপকৃত হচ্ছে এই রকম ধরেন দশজন দশজন দশজন এরকম করে যখন বাড়তে থাকবে সেটা কিন্তু দেশে আহ অবশ্যই একটা ভালো একটা দিক দেশে দেশের উন্নয়নের জন্য আহ আচ্ছা আপনি তাহলে বলতে চাচ্ছেন যে শুধু চাকরি মুখী না হয়ে আহ

মানে আমার মনে হয় যেটা যে সরকারের উচিত এই sector টাকে আসলে আহ আরো যত দ্রুত সম্ভব মানে বাংলাদেশে মানে সরকারি অর্থায়নেই হোক যে freelancer তৈরি করা তাহলে হবে কি আহ দেখা যাবে যে আমাদের দেশে যখন freelancer এর ইয়ে বেড়ে যাবে তখন হচ্ছে যে আহ দেশ automatically উন্নত হয়ে যাবে কারণ বর্তমানে দেখেন freelancing sector এ যে পরিমাণ মানে আয় হম আমি দেখি না এমন কোন sector আছে যে এত পরিমানে আয় দেয় আমার মনে হয় আপনি একটা যৌক্তিক কারণ আমাকে বললেন বা হচ্ছে যৌক্তিক আহ এই বিষয়ে আসলে যৌক্তিকতা রয়েছে কারণ বাংলাদেশের বর্তমান পরিসংখ্যানে কিন্তু সব থেকে বেশি তরুণ তরুণী আর আমার মনে হয় freelancing বা হচ্ছে out sourcing এক্ষেত্রে কিন্তু তরুণ তরুণীরা আহ বিশাল হচ্ছে অবদান রাখতে পারে তারা নিজে থেকে শিখল শিখে হচ্ছে আহ বাড়ির কাজগুলো করল এই একটা নির্দিষ্ট job এর প্রতি হচ্ছে না দৌড়ে অথবা হচ্ছে যতদিন পর্যন্ত উদ্যোক্তা না হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা খুব বেশি important যে এইভাবে কিন্তু তাদের জীবন ব্যাবস্থার পরিবর্তন আনতে পারবে হুঁ হুঁ তবে আহ এইটা মানে আমাদের দেশের উন্নয়নের আহ মানে উন্নয়ন উন্নত না হওয়ার কারণ কিন্তু আমরা নিজে এটা জানেন

জি

আপনি এইটা ভুল বললেন আমি ওই ওইটার ক্ষেত্রে বলিনি দেখেন যে আমাদের দেশ কিন্তু মানে উন্নয়নশীল দেশ এখন এইখানে যারা মানে অর্থশালী বিত্তশালী আছে

কিছু করতে পারে মানে গরিবদের জন্য হোক বা ইয়াদের জন্য হোক এরা কিন্তু করতেছে না এরা শুধু মানে যারা যাদের আছে তারা আরো চাই গরিবদের জন্য এদের কোন চিন্তা ভাবনাই নাই এই জন্য হচ্ছে অনেক পিছিয়ে পড়েছি এই আসলে আসলেই আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিলেন যে যারা কিনা হচ্ছে আহ বিত্তশালী তারা কিন্তু চাইলেই হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের পাশে থাকতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে করে হচ্ছে তাদের হচ্ছে

ঠিক পালন করতে পারে তো ভাইয়া আসলে আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলে আমার খুব বেশি ভালো লাগলো আমি বেশ কিছু সময় ধরে এই বিষয়ে চিন্তিত ছিলাম যে বাংলাদেশের অর্থয়নে টাল মাল অবস্থা কিভাবে সমাধান করা যায় আপনার কাছে কি গুরুত্বপূর্ণ বেশ কিছু আহ topic বা হচ্ছে আহ অনুসন্ধান করে হচ্ছে আমি বেশ কিছু ঠিক কিছু পন্থা আমি জে জেনে নিতে পারলাম যেটা আমার ভালো লাগছে আর আমার মনে হয় এই বিষয়ে আমি আপনার সাথে পরবর্তীতে আর অনেক বেশি আলোচনা করবো আহ আমার আর অনেক কিছু জানার এবং শেখার আছে আজ তাহলে এই পর্যন্তই থাক আচ্ছা ভাইয়া ভালো থাকেন

আলহামদুলিল্লাহ

hi কেমন আছেন আপনি? এইতো ভালো অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি অনেক ভালো আছি করোনা যাওয়ার পরে সবকিছুই তো এলো মেলো হয়ে গেছে, হ্যাঁ করোনা যাওয়ার পর সবকিছু আবার আগের মতো চালু হইতে আসলে একটু time লাগছে আর এলো মেলো বলতে সবচেয়ে বেশি এলো মেলো আমার কাছে মনে হয় শিক্ষাব্যবস্থা, পড়াশোনা এগুলোই হয়েছে আসলে আমাদের, হ্যাঁ শিশু কিশোরদের শিক্ষা খুবই বাজে একটা প্রভাব পড়ছে plus তাদের যে পড়ালেখার প্রতি আগ্রহ সেটা অনেকটা হারিয়ে গিয়েছে এই করোনার ভেতরে, হ্যাঁ আসলে চলমান জীবনে শিক্ষার তো একটা প্রভাব আছেই কিন্তু দেখা যায় যখন যে কোন একটা কাজে বা পড়া লেখার কোথায় বলেন না কেন মাঝখানে যখন একটা বাধার সৃষ্টি হয়,

হ্যাঁ আর শিক্ষাটা তো ধরেন কোন একটা মানুষের অন্তর্নিহিত যে গুনাবলী আছে সেগুলো বিকাশের জন্য উৎসাহ দেয় এখন একটা বাচ্চা যখন শিক্ষা থেকে বা, পড়া লেখা থেকে দূরে থাকবে তার ভেতরে যে অন্তর্নিহিত যে গুণাবলী আছে সেগুলো কিন্তু বিকাশিত হবে না, হ্যাঁ হ্যাঁ এটার সাথে আমি একমত এটা ঠিক বলছেন যে পড়া লেখাটা আসলে একটা চর্চার বিষয় তো প্রতিদিনই তো দেখা গেছে যে করোনা সময় ওদের, পড়া লেখার মধ্যে যখন বাধা টা আসছে ওরা কিন্তু অলস হয়ে গেছে তাই না? বাসায় থেকে কিন্তু আর বাসায় থেকে কিন্তু পড়াশুনো জিনিসটা বাসায় থেকে সম্ভব না কারণ ব্যাপারটা এমন নয় যে শুধু বই পড়া, ব্যাপারটা হচ্ছে স্কুলে যাওয়া আর বাকি আর দশজন বন্ধু বান্ধব বাকি যারা আছে আরকি সহপাঠী তাদের সাথে মেশা, অনেক ধরনের কিছু শেখা তাই না, আর মানে স্কুল কলেজের যে টিচার আছে তারাও তো আমাদেরকে অনেক কিছু,